নিসে প্যাডের প্যাহেট দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে একটা মিউজিক বক্স দেখা যাচ্ছে।

ভিতরে অনেকগুলো টেবিল চেয়ার রয়েছে।

উপরে অনেকগুলো ফ্যান দেখা যাচ্ছে।

পাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

বাড়িটির সামনে একটা গেট দেখা যাচ্ছে।

ঠিক তার উল্টোদিকে দুটো ব্যানার দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি ফিটনেস জিম সেন্টার দেখতে পাচ্ছি।

ওস্তাদ বয়স হয়েছে একটা স্কুটি দাঁড় করানো রয়েছে।

ছবিটিতে আমরা একটা খোলা জায়গা দেখতে পাচ্ছি।

পাশে অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে।

ছবিতিতে আমরা একটি ট্রেন দেখতে পাচ্ছি।

ট্রেনটি সবুজ হলুদ রঙে সজ্জিত।

পুকুরটির মাঝখানে একটি বোট দেখছি।

এখানে আমরা একটি হার্ডওয়ারের দোকান দেখতে পাচ্ছি।

ছবিতে আমরা একটি বইয়ের স্টল দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি খাওয়ারের টেবিল দেখতে পাচ্ছি।

খামারটির সামনে একটা বড় লোহার গেট দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

ছবিতে আমি একটি যোগা সেন্টার দেখতে পাচ্ছি।

এখানে প্রায় সবারই ড্রেস সাদা কালো।

আমারা একটি হনুমান মূর্তি দেখতে পাচ্ছি।

সামনে একজন কাস্টমার এসে মিষ্টি কিনছেন।

বারান্দার মধ্যে অনেকগুলি বাঁশের চেয়ার লক্ষ্য করছি।

তাদের মধ্যে দুইজন লোক সাদা রঙের ড্রেস পড়ে আছেন।

এখানে ছবিটিতে আমি একটা রেল এস্টেশন দেখতে পাচ্ছি।

জঙ্গলের ভিতরে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

মাঠের পাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

বাস -এর পিছনে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে কতগুলো বাড়ি দেখা যাচ্ছে।

আমরা একটি হোটেল দেখতে পাচ্ছি।

বাড়িটির উপরে একটি টিন -এর চাল রয়েছে।

বাড়িটির পিছনে একটি জালানা রয়েছে।

এখানে ছবিটিতে আমরা একটি ইস্কুল দেখতে পাচ্ছি।